জল আছে এবং এ- কয়েক কয়েকজন মানুষরা সব ঘোরাফেরা করছে জলের পাশে সুইমিং পুল আছে।

একটি গার্ডেনে বাঁ দিকটে একটি বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে সাদা জামা এবং জিন্স -এর প্যান্ট পরে । গাঁদা ফুল গাছ আছে পাশে । এর পিছনে একটি গাছ আছে।

এবং সাইটে ওঠে গাছপালা রয়েছে। পিছনে পোস্ট -টা রয়েছে কারেন্ট এর এবং বাচ্চাদের দাঁড়িয়ে ছবি তুল--

এখানে একটি জমি আছে জমির পাশে একটি বাড়ি আছে। এত এবং জমিটি পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে।

এবং এর মাথায় এস অ্যা এর মাথায় এস.বি.আই. ব্যাংক -এর পোস্টার রয়েছে এবং সামনে একটি ট্যাক্সি কিছু বাইক রয়েছে । একজন লোক বাইক -এ উঠছে ।

এ কিছু মহিলা আ লোক এবং বাচ্চা ছেলে মেয়েরা দাঁড়িয়ে রয়েছে এবং একটি লোক দাঁড়িয়ে ফোন ঘাটছে জানালার সামনে অনেক মেয়েরা আহ ভিড় করে দাঁড়িয়ে আছে।

একটি স্টোর রয়েছে সংগীত ইলেকট্রন উপরে বাজাজ ফিন্যান্স এর বোর্ড আছে এবং ওনিডা আর টাটা স্কাই এর বোর্ড রয়েছে। দুতলা এবং পাশে একটি সাদা রঙের বিল্ডিং রয়েছে।

এটি একটি শপিং ম মল এবং এখানে পাত্র শিল্প ভবন একটি দোকান রয়েছে। জুয়েলারি দোকান রয়েছে। তারামা জুয়েলারি দোকান রয়েছে।

চারটি জানালা রয়েছে নিচে দরজা রয়েছে এবং সামনে বাইক রয়েছে এবং সাইকেল রয়েছে এবং একটি টিন ভাঙ্গা পড়ে রয়ে--